কোনো নিয়মে এমন হিসাবহীন বদলি হয় তার ব্যাখ্যা ~বিধি বিধিবদ্ধ সভ্য সমাজে পাওয়া সম্ভব নয়। সেই কারণেই বলা হয়েছে জঙ্গলের আইন পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে উচ্চতম রাজনৈতিক কর্তিত ও তাদের ঘনিষ্ঠ ~অধি আধিকারিকরা শিক্ষক

শিক্ষক বদলির ক্ষেত্রেও সেই একই চিত্র এমন কি হয়ত কিঞ্চিৎ কৌতুকের উদ্রেক হতে পারে সেই তথ্যে উৎকোচের পরিবর্তে শিক্ষক বদলির অভিযোগ এতই তীব্র হয়ে উঠেছে যে সরকার দু হাজার একুশ সালে যে portal চালু করেন ~online online এ বদলির আবেদন গৃহীত হয়। কুড়ি হাজারের বেশি শিক্ষক বদলিও হন কিন্তু অসচ্ছ্বতা অন্যায্যতার অভিযোগ মেটেনি। চালু হওয়ার বছরখানেকের মাথায় online আবেদন গ্রহন স্থগিত হয়েছে। বদলিও বন্ধ, তাতে শিক্ষক বিরল school এ পড়াশোনা কি হবে? তা নিয়ে অবশ্য উদ্বেগ বাড়তেই থাকে। উদ্বেগ জাগে, রাজনৈতিক চাপ, রাজনৈতিক চাপ সৃষ্টিকারি নেতাদের আড়াল থেকে শিক্ষকদের দেখাও। তারা পড়ুয়াদের প্রতি অন্যায় নিবারণের চাইতে ব্যক্তিগত সুবিধা অধিক গুরুত্ব দিলেন পরক্ষে, দুর্নীতির সমর্থনও যোগালেন। জঙ্গলের আইন থেকে যারা লাভবান হন তাদের থেকে শিক্ষণীয় কি থাকতে পারে? কি করা উচিৎ নয় সেই শিক্ষাই বোধ হয় দিলেন তারা। তবে বিস্মিত করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ব্যাপকতা ও ধারাবাহিকতা এক দশকের বেশি কাটিয়েও একটি ক্ষমতাশীল দল, শিক্ষক নিয়োগ, ও বদলির বিষয়ে যে ভাবে রীতিনীতি লঙ্ঘন করল তাতে কেবল দুর্নীতি বললে কম হয় না। এ এক কেলেঙ্কারি। দু হাজার নয় সালে শিক্ষার অধিকার আসন আসার পর school শিক্ষার পরিকাঠামো

একের পর এক সরকার প্রসূত প্রাথমিক উচ্চ প্রাথমিক school গুলি বন্ধ হয়ে গিয়েছে। বহু school কার্যত অচলও হয়ে পড়েছে high court এর বিচারাধীন মামলাটিতে বদলির আবেদন করা হয়েছে। হাওড়ার যে school টি থেকে সেখানে হাওড়ায় যে school টি থেকে আবেদন করা হয়েছে সেখান থেকে প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়ার জন্য রয়েছে আটজন শিক্ষক কাছের school বন্ধ হওয়ার ফলে ও শিশুরা এর কয়েক kilometer এর দূরের school এ যাচ্ছে না হলে অভিভাবক সন্তানকে বেসরকারি school এ দিতে বাধ্য হচ্ছেন তাও সম্ভব না হলে school ছুট সন্তানকে ভিন রাজ্যে কাজ করতে হচ্ছে বা ভিন গাঁয়ে সংসার করতে পাঠাচ্ছেন শিক্ষার অধিকার ও রাজ্যে যেন এক প্রহসনে পরিণত হয়েছে। রাজ্য সরকার এই পরিস্থিতিতে উদ্ভবের জন্য দায়ী শুধু তাই নয় এই পরিস্থিতির হ্রাস টানতে শিক্ষকের যথাসম্ভব ন্যায্য বন্টন করতে হবে। সরকার বিন্দুমাত্র আগ্রহ দেখাইনি। প্রাথমিক শিক্ষা ও প্রতি রাজনীতির এই নির্মায়িত উদাসীনতা ক্ষমার একেবারেই যোগ্য নয়। রোগ কি কেবল এই রাজ্যের হাসপাতালেই আছে? আছে এ রাজ্যের শিক্ষাতে সবচেয়ে প্রান্তিক শিশুদের school গুলো খাবি খাচ্ছে এই রোগেই দু হাজার কুড়ি সালে পঞ্চায়েত দপ্তর সেগুলিকে পাঠিয়েছে শিক্ষা দপ্তরে যাতে গরিবের high school পুরো দপ্তর school হয়ে উঠতে পারে। বছর দুই কিচ্ছুটি করেনি শিক্ষা দপ্তর সম্প্রতি file করতে পাঠিয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েত দপ্তর অবশ্য এমন admit করেনি মানে school গুলোর দায়ভার স্বীকার করে চিঠি দেয় নি, ফলে রাজ্যের

শেষ অবস্থায় ডাক্তার বাবুরা যেমন বলেন হাসপাতালে রেখে আর কি করবেন? বাড়ি নিয়ে যান। সরকারও যেন তাই বলছেন। অভিমানের সুরে বললেন শিক্ষক মন্ডল তার আন্দাজ এমন চললে দু হাজার তিরিশ সালে তাদের আন্দাজ এমন চলতে থাকলে দু হাজার তিরিশ সালের মধ্যে সব শিক্ষক-শিক্ষিকা অবসর নিয়ে নেবেন। দাঁড়িয়ে থাকবে কেবল কিছু পুরানো building একটা গোটা রাজ্য কি তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সতেরো হাজার school এ school কে মরে যেতে দেখবে? রাজ্য সরকার হয়ত মনে করে এই school গুলোর প্রয়োজন ফুরিয়েছে দলেই মেলে ভিন্ন মত মুর্শিদাবাদের অন্তত তিরিশটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অবস্থা এমনই চারশোরও বেশি ছাত্রছাত্রী রাজ্যে এমন MSK ও রয়েছে। বন্ধ হলে পড়ুয়ারা যাবে কোথায়? ঝাড়গ্রামের শিক্ষক, জঙ্গলমহলের লালগড়, বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামগুলির শিশু শিক্ষা কেন্দ্র এখনও প্রাথমিক পাঠের প্রধান ভরসা। সারা রাজ্যে এ মুহূর্তে দশ লক্ষ পড়ুয়া রয়েছে পঞ্চায়েতের school গুলিতে চার জনের তিন জনেই মুসলিম দলিত জনজাতি পরিবারের শিশু চাহিদা জোগানের অঙ্কের বাইরে পা রাখলে বাবা মায়ের পছন্দ

শ্যামপুর নামক জায়গায় শিশু শিক্ষার কেন্দ্রে গিয়ে দেখা গেল সেখানে পড়ুয়া একশো সাতাশি, নিকটতম প্রাথমিক school এ school টিতে পড়ুয়ার সংখ্যা ষাঠের কিছু বেশি দূরত্ব, রাস্তার হাল, শিক্ষকের সহৃদয় ব্যবহার এই কারনেই হোক না কেন যে কারণেই হোক না কেন সংখ্যালঘুপ্রধান দুটি গ্রাম গ্রাম থেকে অভিভাবকরা সন্তান পাঠাচ্ছেন শিশু শিক্ষার কেন্দ্রে দোতলায় class three, four সামলাচ্ছেন একজন সহায়িকা। নিচে ~pre mi primary কচিকাঁচাদের জন্য আর একজন আর একজন class one, two গত বছরেও চারজন শিক্ষক ছিল block এ একজনকে যেতে হলে block এ একজনকে যেতে হয় দোতলায় আর একজন এক তলায় পড়াতে খুব অসুবিধা বললেন এক শিক্ষক

কেমন আছেন জেন? এইতো আমি ভালো। আছি আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কিন্তু আমি চিন্তা করতেছি একটা movie দেখবো। আপনার কোনো idea আছে? কোন ধরণের movie দেখা দেখা যায়?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

আহ হ্যাঁ এ action thriller সম্পর্কে আমার খুব একটা idea নেই। কারণ হচ্ছে আমি action ধরণের cinema দেখতে খুব একটা বেশি সাচ্ছন্দ বোধ করি না। আমি আহ সাধারণত একটু আহ নরম ধরণের একটু soft ধরণের যেগুলো আহ cinema আছে সেগুলো দেখতে আমার ভালো লাগে। আমি enjoy করি। আর এছাড়া যদি আপনি ইংরেজি cinema র কথা বলতে চান, তাহলে হচ্ছে আপনি আহ বিভিন্ন ইতিহাস বিষয়ক যে, cinema গুলো আছে বা আহ যুদ্ধের যে cinema গুলো আছে সেগুলো দেখতে পারেন। আচ্ছা এইধরণের আচ্ছা আপনার কি এর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 Action action movie বলতে তো মিশ~ মিশন ইমপসিবল বলে একটা sequel আছে, chapter চাইরটা পাঁচটা টম ক্রুজের ছবি। আর আছে গ্লাডিয়েটর দেখছেন আপনি? গ্লাডিয়েটর হলো roman দের এই যে নিয়ে ছবিটা খুবই action এবং দেখতে খুবই ভালো লাগে। এটার অভিনেতা হলো রাসেল প্রো নায়কের নাম। না না আমার গ্লাডিয়েটর দেখা হয়নি। তবে আমি আহ সম্প্রতি এভাটার টু দেখে এসেছি hall এ গিয়ে। আমার খুব ভালো লেগেছে।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 Box office এ বেশ আহ সারা ফেলেছে। এবং আমি যতদূর পর্যন্ত দেখলাম, আমি যেখান টায় cinema দেখতে গিয়েছিলাম, একটা আহ কর্মদিবসে গিয়েছিলাম cinema দেখতে ভেবেছিলাম যে, খুব একটা মানুষজন হয়তো হবে না? কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখলাম যে কোনো একটা seat ফাঁকা ছিল না। সবাই আরকি দেখার জন্য এতটা উৎসুক ছিল। ভালো লেগেছে পুরো hall ভর্তি মানুষ ছিল।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 আগ্রহী cinema দেখার। কোথায় দেখছিলেন এটা? আমি ঢাকাতেই একটা cinema hall এ দেখেছি। আর আহ entertainment এ আগ্রহী ঠিক আছে, কিন্তু দেখা যায় যে আহ বেশিরভাগ মানুষই তো আসলে নিজেদের নিয়ে ব্যাস্ত থাকেন। নিজেদের কর্মজীবন নিয়ে পড়াশোনা নিয়ে। তারপরেও এরকম শনি আহ শনিবার শুক্রবার হলে একটা কথা ছিল। আমি গিয়েছিলাম সোমবার মঙ্গলবার এরকম একটা দিনে। তো সেদিনটায় আসলে খুব একটা মানুষজন থাকার কথা না, আমি যতদূর জানি।

মানে মানুষের ভিড় মোটামুটি ভালোই ছিল। এবং আমি এমন না যে প্রথম দিকে দেখতে গিয়েছি? আমি কিন্তু বেশ পরেই দেখতে গিয়েছি। তারপর মানে এতদিন পর্যন্ত যে, এই cinema টার race রয়ে গেছে মানুষের মধ্যে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

cinema তো আপনি ভালোই দেখেন ইয়েও ভালো আছে choice ভালো আছে কিন্তু আহ যতটুকু দেখি আমার মানে মন থেকে দেখি আরকি। দেখতে ইচ্ছে হলে দেখি। এমন না যে, আমি আহ এই যে আপনি যে বললেন যে এই Series দেখার বিষয়টা এ~ এমন না। হম আহ recently মোস্তফা সারোয়ার ফারুকের একটা ছবি নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলতেছে এটা আরকি জানেন ওই যে আগের শনিবার

কিন্তু কি? কিন্তু খালি খালি এ কে অনেকদিন আটকে রাখলো censor board এর গাফিলতির কারণে ছবিটা অনেকদিন আটকায় থাকলো। এটা মনে হয় Indian এক film maker একটা ওই ফা~ ফায়ার নামে একটা ছবি করছে একই রকম ছবি। এই জন্য আহ না একই রকম cinema আসলে না, মানে আহ cinema টার আহ কি বলবো? যে, ধরণ আলাদা দুজনের আহ cinema র কাহিনী আলাদা। কিন্তু হচ্ছে একই ঘটনার ভিত্তিতে করা তো? কিন্তু সেই কারণে সবাই মানে বেশিরভাগ মানুষজনই মনে করছেন যে, একই ধরণের cinema হয়তো। তবে আহ মুস্তফা সারোয়ার ফারুকের বক্তব্য যেটা ছিল, মুস্তফা সারোয়ার ফারুকই হচ্ছে ওই দিনের এই মানে একদম ওই সময় যে সব কাহিনী ঘটেছিল সেগুলো অন্য ভাবে একটু দেখানোর চেষ্টা করেছেন। তিনি দর্শকদের উপরে আসলে গল্পটা ছেড়ে দিতে চেয়েছেন। আহ যেদিকে ফারাজ যে আহ ভারতীয় যে cinema টা বের হলো, সেটি একেবারেই আহ একেবারে একদম কি বলবো যে অনেকাংশে বানানো কাহিনী দিয়ে ভর করছিলো। মানে নিজেদের মতো করে তারা গল্পটা সাজিয়েছে।

আর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এতদিন ধরে censor board এ আসলে আ~ আটকে রাখার কোনো মানেই ছিল না। আর censor board এ আটকে রেখেছিল কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে আপনি আপনিও জানবেন হয়তো

আপনার কি মতে অনেকদিন এই বিষয় আমি আগে যেটা বলছিলাম কি জানতাম আমি? আপনার কাছ থেকে তো details শুনলাম। এই বিষয় আর কোনো মতামত দিতে পারছি না। দেয়ার নাই আমার actually কিছু। আমি এখন বলতে যাচ্ছিলাম বাংলা বাংলা বাণিজ্যিক ধারা ছবি যেগুলো বলে। মূল ধারা যেটা বাণিজ্যিক ধারা। যেখানে সাকিব খান খুবই popular এবং আহ নিজেকে বেশ পর্যায়ে নিয়ে গেছে। এই সাকিব খানের কোনো ছবি দেখছেন আপনি? না আমার আসলে সাকিব খানের কোনো cinema দেখা হয়নি। আমি এই তো বললাম যে, আমার খুব একটা cinema র প্রতি আগ্রহ নেই বা খুব একটা দেখার আসলে ই হয়না। কিন্তু যেগুলো আমার সাথে মিলে বা আমার

দেখলেন না দেখলেন না আহ মিল Trailer cinema র প্রচারণা cinema কারা করছেন? হ্যাঁ গল্প সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া যায়। সেগুলো যদি আমার রুচির সাথে না মিলে, আহ আমি আমি আসলে দেখতে স্বচ্ছন্দ বোধ করিনা। এই কারণে আরকি কখনো দেখা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ আহ সাকিব খানের যদি কোনো ভালো cinema বের হয়, যেগুলো আমি দেখতে হয়তোবা পছন্দ করবো। আহ তখন অবশ্যই দেখবো। কেন দেখবো না? এটা actually আমা~ আমাদের নির্মাতাদেরও একটা ই আছে। এই যে আপনি যে দেখেন না এইটার দায় শুধু সাকিব খান কিংবা অন্য নায়ক নায়িকার না। আমাদের নির্মাতাদেরও একটা দায়বদ্ধতা থাকে। একজনকে এ সাকিব খান অবশ্যই জনপ্রিয় অভিনেতা। তার অবশ্যই তার একটা দর্শক আহ দর্শক আছে। কিন্তু আমাদের আহ পরিচালকটা তাকে শুধু নাচ গান এটার মধ্যেই সীমাবদ্ধ রাখে। আহ সাকিব খানকে যদি গিয়াসুদ্দিন সেলিম কোনো আহ roll দিতো, সে সে নিশ্চই রাজের থেকে better করতো, তা আমি মানি। কিংবা আপনার ওই যে মুস্তফা সারোয়ার ফারুকই যদি কোনো cinema য় তাকে ই করতো। তাহলে দেখা যেত যে, সঙ্গে সঙ্গে যে ইথিয়াম ইহাদের থেকে কম সে যেটা অভিনয় করতো এরকম না কিন্তু বিষয়টা। ওদের পরিচালক দেরও দায় থাকে যে আমি তাকে কেন limelight এ আনার জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ সেটা পরিচালকদের একটা দায়বদ্ধতা তো অবশ্যই থাকে। একজন শিল্পী তাকে তিনি কিভাবে আসলে পরিচালনা করবেন তার কাজটা কে কিভাবে ভালো তার যে সেরা আহ performance টা সেটা আরকি বের করে আনবেন সেটা তো পরিচালকের দায়িত্ব। হ্যাঁ তবে আহ এটা একেবারেই যে, আমি বলবো আহ শুধুমাত্র পরিচালকদের উপর বর্তায় এমনও না। দেখা যায় যে, আহ যেহেতু আপনি সাকিব খানের কথা বললেন, সাকিব খান এখন already নিজেও একজন superstar. তার মতামতের উপর তার ইচ্ছের উপর কিন্তু অনেককিছু ভিত্তি করে পরিচালকদের এগোতে হয়। তিনি যদি এখানে নিজেকে নিজেকে আসলে না ভাঙতে পারেন বা নিজের যদি কোনো ধরণের সাহায্য না করেন। তিনি যদি সেই ব্যাবসায়িক মা~ মানসিকতা নিয়েই থাকেন যে, আমি শুধু এই কি বলে? সাধারণ মানুষ যেটা দেখতে পছন্দ করছে আহ সেই ধরণের cinema ই আমি এক এক নাগাড়ে করে যাবো একা ধারে করে যাবো। আমি অন্যদিকে যেতে চাই না। সেখানে তো আসলে তার আহ পরিচালক দরেও খুব একটা মানে বলার কিছু নেই বলে আমি মনে করছি। এটা আমার ব্যাক্তিগত মতামত। কিন্তু আসলে তো এটা তাদের ভেতরকার বিষয়। তারা তারাই ভালো বলতে পারবে। এখানে তো আমি আমার মতামতের আসলে খুব একটা

ব্যাক্তিগত ভাবে এমনটাই মনে হয়েছে যে, তিনি কিন্তু চাইলে তিনি যদি চাইতেন যে, আমি একটা ভালো কাজ করতে চাই ব্যাবসার দিকটা আহ অন্য পাশে রেখে। তাহলে কেন তার তো অবশ্যই সুযোগ আছে, তাইনা? তিনি নিজেকে প্রমান করার জন্য তো সুযোগের অভাবে তো বসে নেই। তো সেটা যদি তিনি আহ ব্যাক্তিগত ভাবে তিনি তা করতেন। হয়তো বা আমরাও তার কাছ থেকে ভালো কোনো আহ কাজ পেতাম, এমনও তো হতে পারতো। না না পারতো অবশ্যই পারতো যা এখন তো এখন India বেশ popular কিন্তু আমাদের দেশে এসে মূলধারায় কোনো ছবি করে নাই আমি যতদূর জানি আহ

আহ তেমন একটা খুব ছবিতে তাকে দেখা যায়নি। তবে জয়া আহসান ছোট পর্দায় ছোট পর্দা থেকে জয়া আহসানের উঠে আসা।

এবং সে যদি আহ bollywood এ যেতে পারে মুম্বাই দিল্লী দক্ষিণে তাহলে তো আরো আরো উম আমাদের সুনাম হ্যাঁ খুশির খবর তো বটেই, তবে এটা তো আসলে আমাদের জন্য একটা কি বলবো? একটা দুঃখের বিষয় যে, জয়া আহসানের মতো একটা ভালো একজন শিল্পী কে আমরা আমাদের আমাদের পরিচয়ে পরিচিত করতে পারলাম না। তাইতো? তিনি যতই

হ্যাঁ আমার বয়স সম্পর্কে ধারণা আছে। এবং তার পূর্ববর্তী কাজগুলো নিয়েও আমার ধারণা আছে। আমি জয়া আহসানের প্রচুর নাটক দেখেছি। যেহেতু অনেক কথাবার্তা হয়। আমি জানতে চাচ্ছি মানে আহ তার বয়স আহ বেশ ভালো হবে। তিনি যেহেতু আহ মুখ খোলেন না তার বয়স নিয়ে, তবে আমি তার কাজের আহ কি বলবো? তিনি যত শতকে কাজ করা শুরু করেছেন সেই হিসাব করতে গেলে, তিনি বেশ আহ চল্লিশ চল্লিশ উর্ধ তো বটেই। তিনি হচ্ছে সেই হিসাব যদি করি তাহলে তিনি বেশ আহ senior একজন মানুষ। কিন্তু এত

তিনি যে তাকে ধরে রাখতে পেরেছেন এই বয়সে এসেও, এটা আসলে প্রশংসার দাবিদার।

বাংলা ছবি বাংলা ছবি সম্পর্কে বিষয়ে আমাকে দু একটা বাংলা ছবির নাম বলেন যেগুলো আপনি দেখেছেন?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

সুবর্ণা মুস্তাফা এটা হচ্ছে ভারত আর বাংলার যৌথ ভাবে করা ছিল বোধহয়। এরকম আর এছাড়া আমাদের ছবি দেখা হয় না না দেখার একটা কারণ হলো আমাদের hall এর পরিবেশ ভালো নয় actually. hall নাই তারপরে hall বন্ধ সব পরিবেশে তো আর সবাই যেয়ে সাচ্ছন্দ বোধ করে না। এই কারণেও আর কি মানুষজন hall বিমুখ হচ্ছে। cinema গুলোর ব্যবসা সফল হচ্ছে না। এটাও খুব বড় একটা বিষয়। তো আহ আমার মনে হয় যে, আপনাকে আমি cinema র ব্যাপারে আপনার সাথে তো অনেক কথা হলো। পরবর্তীতে আবারও কোনো এক সময় কথা হবে। তো আমি আপনার কাছ থেকেও cinema র ব্যাপারে জানতে আগ্রহী। আপনি যেহেতু বলছিলেন যে, ইংরেজি cinema আপনার দেখা হয় বেশি। আমিও একদিন আপনার কাছ থেকেই বিস্তারিত ভাবে শুনবো এইসব বিষয়। তো আজকের মতো উভয় আহ এইখানে শেষ করলেই ভালো হয়। কি বলেন আপনি? আচ্ছা ঠিকাছে তাহলে আপনার cinema জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। ঠিকাছে আমি পরে আপনার সঙ্গে বিস্তারিত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

হ্যাঁ বলো।

কাজ করে, কি কাজ? এই মাকে একটু রান্নাবান্না করতে সাহায্য করছিলাম। তুমি রান্না করতে পারো? পারি মোটামুটি।

আছে ভালই আছে তোর বাড়িতে সবাই ভালো আছে? হম চলে যাচ্ছে সব মোটামুটি। ইয়ে শরীর টোরীর ঠিক আছে তো? হম perfect একদম বিন্দাস আমাদের আর কি হবে বলো? কাকু কাকিমার?

হ্যাঁ, কিন্তু এখন যা weather এত change হচ্ছে ওই জন্যে। হম যে এখন, এখন কি করছো? এখন তোর এই কাজ টাজ করে একটু বসলাম। Free আছো তো? Free আছি বল। আমি question করলে answer দিতে পারবে তো? আবার question করবি তুই বল কি question উম Question বলতে গেলে মানে কি রকম question যে স্কুল থেকে biography লিখতে দেয়া হয়েছে ঠিক আছে, তো biography সম্বন্ধে ধরো আমার ঠিক জানা নাই যদি তুমি একটু যদি বলতে। ও মানে biography জিনিসটা কি, হম ওটাই biography জিনিসটা কি, মানে দেখো আমি তো ঠিক জানিনা এই প্রথমবার শুনছি, শুনছি বলতে গেলে প্রথমবার পেলাম হম আগে করিস নি biography নিয়ে project,

বুঝলাম, হম biography সম্মন্ধে জানতে, Biography সম্মন্ধে বলো কিছু। অ্যা, biography বলতে তো হচ্ছে জীবনী, মানে তোর জীবনে তোর জন্ম কোথায়, তোর মৃত্যু কোথায়, মানে তোর না মানে যারা মারা গেছে যেসব কবি টবি।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 কোন কোন আন্দোলনে অংশগ্রহণ করেছে এইসব জিনিস মিলেই biography হয়। আচ্ছা যদি, যদি আমি আমার biography লিখি তাহলে?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 তাহলে আমি, আমার যদি biography লিখতে হয় তাহলে আমি কি লিখব। উম তুই তোর নাম লিখবি। তুই কোথায় জন্মগ্রহণ করেছিস সেটা লিখবি। তোর মা বাবার নাম লিখবি, বা দাদা বোন থাকবে তাদের নামও লিখতে পারবি, তারপরে, তুই ছোট তে কোথায় পড়াশোনা করেছিস, তার পরে কোথায় মানে ছোট তে মানে তোর ধর যেটা সে আমরা বলি না অঙ্গনারী তে। কোন অঙ্গনারীতে পড়াশোনা করেছিস। তারপরে ওয়ান লোয়ার নার্সারি থেকে ফোর অব্দি কোন স্কুলে পড়াশোনা করেছিস। তারপরে ফোর্থ ফাইভ থেকে, টুয়েলভ অব্দি কোন স্কুলে পড়াশোনা করেছিস। তার পরে কোন কলেজে পড়াশোনা করেছিস। কি নিয়ে পড়াশোনা করেছিস। কেন ওটা তোর ভালো লাগে।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 আবার যদি কিছু করতে না ভালো লাগে তাহলে, সব মানুষেরই কিছু না কিছু করতে ভালো লাগে।

বিখ্যাত বেশি তাদের যদি লিখিস তো, নাম তারপরে কোথায় জন্মগ্রহণ মা বাবার নাম।

হ্যাঁ ওদের সম্পর্কে তোকে ভালো করে জানতে হবে। সে ভালো করে জানার লগে সে আবার পড়াশোনা করতে হবে,

হ্যাঁ, আমি আছি। হ্যাঁ আমি তোকে লিখে দেবো biography সবারির আর তুই সেইগুলোকে নিজের বলে চালাবি। বাহ্ এটা আমার talent, তারপরে তুই তো ছদ্মনামও দিতে পারিস।